and এই return policy টা আপনার যতবার সমস্যা হবে ততবারই applicable ঠিক আছে sir sir আপ হ্যাঁ sir আপনাকে ওটার বদলে product এ নিতে হবে কারনকি আমাদের cashback করার কোনোরকম policy থাকেনা কিন্তু sir আপনার product টা যদি আহ cash on delivery তে থাকে, and আপনি যদি আহ মানে product টা খুলে দেখেন যে কিছু damage আছে বা কিছু আছে then মানে এগুলো আমি garments ক্ষেত্রে বলছি আরো বেশি করে হয়

আপনি উপরে এসে try করলেন আপনার যদি মনে হয় যে কোনো problem হচ্ছে তাহলে আপনি agent কে জিনিসটা ফেরত দিয়ে দিতে পারেন আহ and ওটার জন্যে তো কোনো cash ও লাগছেনা। কিন্তু আপনি আবার মানে পরে আপনি shopping করতে পারবেন ঠিক আছে তো তা মানে কোনো আপনার সমস্যাই হবেনা। তবে return এ আলাদা করে কোনো policy নেই এইখানে।

আপনি আরকি আপনাকে ঐ জিনিসটাই যে নিতে হবে তার কোনো মানে নেই, আপনি অন্য জিনিসও নিতে পারেন। sir আপনাকে আর একটা জিনিস return এর ব্যাপারে বলে রাখি সেইটা হলো আমরা হয়তো cash back করছিনা কিন্তু আহ আমরা যেটা করছি সেটা হলো আমরা একটা, যখন return আপনি করছেন তখন আমরা একটা coupon পাথিয়ে দিচ্ছি ঐ amount টা টপ মানে টপ মানে ঐ amount টার main amount টা আপনি আহ shopping করেছিলেন। তো ধরুন আপনি পনেরো হাজার টাকা shopping করেছেন তাহলে আমরা পনেরো হাজার টাকার একটা coupon আপনাকে পাঠিয়ে দিব আপনি যখন return করছেন। ঐ coupon টা valid থাকবে sir এক মাসের behind এক মাসের মধ্যে আপনাকে পনেরো হাজার টাকার অন্যান্য product আপনি চাইলে আপনি ধরুন দশ হাজার টাকার অন্য কোনো ধরেছিলেন আর বাকি পাঁচহাজার টাকার অন্য কোনো product নিলেন। তো এইভাবেও আপনি কিন্তু shopping টা করতে পারেন sir and আপনি জানতে চেয়েছিলেন যে discount এর offer টা sir আমাদের এখন new year sale চলছে এটা total January মাসটাই চলবে sir and আহ এইখানে আমরা আহ forty to fifty percent off দিচ্ছি মানে আহ forty র নিচে আহ discount percentage টা নামবে না ঠিক আছে sir

বিভিন্ন type এর garments fifty percent off এ পেয়ে যাবেন forty percent off এ পেয়ে যাবেন। এইগুলো মানে এই এই সময়টা আপনি যদি shopping করেন sir আমাদের website থেকে, তাহলে আপনার অনেকটা থাকে sir sir EMI এর ব্যাবস্থা নিশ্চই আছে sir কিন্তু আপনি যদি আহ EMI মানে under এ চলে আসে~ চলে আসেন কোনো product এর ক্ষেত্রে তাহলে আপনার যদি কোনো product এ damage থাকে তাহলে return এর time এ কিন্তু আপনাকে same product টাই আবার মানে আহ pur~ মানে purchase করতে হবে ঠিক আছে মানে ওখানে আপনাকে আর, return টা আর নতুন করে ধরা হবেনা। আপনাকে same product টাই আবার আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এটা product এর মানে amount টার উপর depend করছে। আপনার product টা যদি একান্ত আহ পাঁচ হাজার থেকে ছয় হাজার এর উপরে যায়। তবেই কিন্তু এখানে EMI apply করতে পারবেন sir আপনি। sir আমাদের এখানে ze zero down payment এ EMI হয় ঠিক আছে sir and sir আমাদের এখানে interest টাও zero আপনি just simply আপনার bank এ, আহ যে ID টা আছে সেটা আপনি ই করে আহ মানে আমাদের এখানে EMI তে জিনিসপত্র purchase করতে পারবেন। Sir আমাদের এখানে বিভিন্ন type এর plans আছে। যেমনঃ আহ twelve month এর plan আছে, six month এর plan আছে, আবার ধরুন আহ আহ,

যখন আমি আহ বললাম যে in case তা নেই আমাদের কিন্তু ওটা এক বছর অবধি। এক বছর যদি আপনার exceed করে যায় আপনি যদি মানে এমন কোনো plan select করছেন যেটাতে দুবছর বা আপনার আহ তিন বছর ধরে আপনার EMI দিচ্ছেন ঠিক আছে মানে অনেকটা দামি product

মানে ওরকম monthly interest মানে monthly বা yearly interest আমরা charge করিনা আমরা কিছুটা amount add করে দেই যেটা খুবই nominal মানে আপনার মানে ওটা গায়ে লাগ । sir ওটা খুবই nominal আমি আপনাকে যেটা বললাম সেটা আমরা idially five to six percent আমরা বাড়াবো। সেটা product টা product টার উপর। সেটা কিন্তু আপনি অন্যান্য যায়গায় যদি আপনি EMI নিতে যান ।

ঠিক আছে? মানে ওরা ধরুন আপনার পনেরো হাজার টাকার একটা product আছে। আপনি ধরুন first year এ যে interest টা মারলো বারো percent পনেরো হাজারের উপর। এবারে আমি কথার কথা বলছি, ধরুন ওটা বেড়ে, ষোল হাজার হয়েছে প মানে interest টা বাড়ার পর। পরের বছর ওই বারো percent কিন্তু ওরা আবার ষোল হাজারের ম~ উপর মারবে, পনেরো হাজারের উপর মারবে না। তো সেই ক্ষেত্রে আপনার amount টা ওইভাবে অনেকটাই বেড়ে যাবে। তো আমাদের এখানে এই type এর policy নেই, আমরা five to six percent total amount টার উপর প্রথমেই charge করি যদি ওটা one year এর বেশি suite করে আপনার EMI টা fill করতে। বা মানে ওটা EMI টা ভোরতে আপনার যদি আহ one year এর বেশি লাগে তখনই আমরা কিন্তু five to six percent ওটা বাড়িয়ে দিই। আমাদের এখানে process টা পুরোপুরি different । কারণ কি এটা পুরোপুরি আমাদের throw হচ্ছে। এটা কোন অন্য কোন মানে আহ যায়গার throw হচ্ছে না। আমরা basically যেটা করি sir সেটা হলো আহ আপনি যদি কোন EMI তে কোন product আমাদের থেকে purchase করেন। আমরা আমদের তরফ থেকে bank এ টাকাটা দিয়ে দিই। And বাকি এবারে টাকাটা আমরা নিচ্ছি। ঠিক আছে? মানে আমরা কোন অন্যান্য company র under এ এই এই এই process টা করছি না। ঠিক আছে? মানে ধরুন কোন bank এর under এ বা কোন আহ আহ মানে আহ ওই আহ আহ sure fill serve ধরুন এইসব যে company গুলা আছে এইগুলোর under এ, throw আমরা এই জিনিসটা করছি না, এটা totally আমাদের একটা আরকি policy । হ্যাঁ sir আমরা grocery item ও sale করি। আপনি কি কিরম ধরণের grocery iten এর item এর কথা বলছেন একটু বলুন? Sir আমাদের এখানে grocery র মধ্যে আপনি দশ টাকার item ও পেয়ে যাবেন। ঠিক আছে? যেইগুলা আপনি regular মুদিখানার দোকান থেকে গিয়ে কিনে থাকেন। ঠিক আছে? And আপনি দশ টাকার item ও কিন্তু কিনতে পারবেন। কিন্তু সেটার উপর সেই আপনাকে পঞ্চাশ টাকা delivery charge দিতে হবে। সেটার কোন মানে হয় না কিন্তু আপনি কিন্তু পেয়ে যাবেন। And আমি এটাও বলে রাখি যে আপনি যদি আমাদের এই। মানে এখান থেকে আহ মানে বাজার বাজার করেন literally আমি যদি বলতে চাই, ঠিক আছে। আহ আপনি ধরুন তিন হাজার টাকার বাজার করলেন, ঠিক আছে বিভিন্ন grocery items? আপনি ধরুন তিন হাজার টাকার যদি বাজার করেন তাহলে আপনি বেশ কিছু product, বেশ কিছু বলতে আমি number টাও বলে দিচ্ছি sir আপনি ছয়টা product এক টাকায় পেয়ে যাবেন। And ওই প্রত্যেকটা product এর দাম কিন্তু। আহ একশো থেকে দেরশো টাকা করে। ধরুন আপনি আহ পাঁচশো গ্রামের একটি কাজুর packet পেয়ে যাবেন এক টাকায়। আপনি আহ ধরুন এক আহ মানে আহ ধরুন। এক পেটি maggy পেয়ে যাবেন এক টাকায়। তো আহ sir এইটা হচ্ছে আমাদের একটা মানে এই মানে আলাদা করে discount sir আমরা grocery র উপর দিচ্ছি না। এইটা আমাদের একটা offer sir সেটা হচ্ছে তিন হাজার টাকা shopping করলে, ছয়টা item আপনি এক টাকায় পেয়ে যাবেন। সেটা আপনি select করে নিতে পারবেন। এক টাকার item গুলো আপনাকে সব দেয়া থাকবে sir list করে যে, আহ এইগুলো এক টাকার মধ্যে আপনি নিতে পারবেন। And আপনি যেই তিন হাজার টাকা cart এ add করবেন তিন হাজার টাকার product, তখন ই আপনি এক টাকার item গুলো দেখতে পারবেন যে এই এই item গুলো আছে। আপনার যদি sir না পছন্দ হয় তাহলে আপনি মানে ওই cart থেকে remove ও করে নিতে পারেন item । ওরকম কোন সমস্যা নেই যে, আপনি cart এ একবার add করে ফেললো ওই জিনিসগুলো আপনাকে নিতেই হবে তো ওরকম কোন ব্যপার না। হ্যাঁ sir আমাদের এখানে twenty four hour delivery হয় কিন্তু আহ সেটা মানে আপনি choose করতে পারবেন না ঠিক আছে মানে usually twenty four hour তো আমরা বলে থাকি কিন্তু ওটা ঐ মানে রাআত দশটা অবধি আমাদের delivery যায় কারনকি তারপরতো রাত্রিবেলা এইসব item এর delivery কেউ নেয়না তো ঐটাই আরকি তো আমাদের সকাল সাতটা থেকে রাত দশটা অবধি delivery যায়। and আমাদের delivery service এর ব্যাপারে বলে থাকি আপনার free delivery তখনই apply হবে যখন আপনি তিনশো টাকার উপরে shopping করবেন। তিনশো টাকার নিচে যদি আপনি shopping করেন তাহলে আপনাকে fifty আহ fifty rupees delivery charge দিতে হবে sir sir এই মূহুর্তে এরকম তো এখনো কিছু আমরা মানে আহ launch করিনি এই type এর কোনো policy কিন্তু sir এগুল এইটা নিয়ে আমাদের মধ্যে। একটা discussion চলছে মানে আমাদের আহ মানে team এর মধ্যে একটা discussion চলছে। তো sir এই type এর policy ও হয়তো খুব শিঘ্রই আসতে পারে ওখানে আপনাকে subscribe মানে আপনি যদি ওখানে subscription নিয়ে নেন তাহলে আপনি free delivery পাবেন। and আপনি as a subscribed member of our website আপনি কিন্তু আহ মানে আরো অনেক offer পাবেন আপনি অনেক off পাবেন জিনিসের উপর। আহ so এই মানে আরো কিছু কিছু features থাকবে সেগুলা আপনি যখন ওই জিনিসটা release হবে বা launch হবে তখনি আপনি দেখে নিতে পারবেন sir এই মূহুর্ত sir ওরকম এখনো হয়নি মানে ওরকম এখনো কিছু নেই sir দুঃখিত এই ব্যাপারটার জন্যে। sir এইটার একটা policy আছে আমাদের সেটা হলো আপনি যখন grocery শুধু না আপনি যেকোনো item যখন আপনি order টা place করবেন একটা তো হয় seven days normal delivery যেটা সাত দিনের মধ্যে। আপনাকে delivery টা পৌছে দেওয়া হয় সেটা আপনার একদিনের মধ্যেও চলে আসতে পারে আপনার দুদিনের মধ্যেও চলে আসতে পারে কিন্তু আপনাকে estimate delivery day date দেওয়া হবে সাত দিনের।

এটা হলো twenty four hour delivery তো আপনি যখন order করছেন সেইটা আপনার twenty four hour এর মধ্যে আপনার বাড়িতে reach করে যাচ্ছে। সেটার জন্যে sir আপনাকে দুশ টাকা extra pay করতে হবে । and ধরুন two days delivery option হয় যে দুদিনের মধ্যে আপনার চলে আসবে সেটার জন্যে আপনাকে ninety nine মাত্র ninety nine rupees extra pay করতে হবে sir না না যেকোনো order এর উপরে sir এই জিনিসটা আপনি যেকোনো order এর উপর করতে পারবেন। sir এইটা আপনাকে বলে রাখি যে আমরা যদি কোনো fish বা আহ মানে এই type এর জিনিসপত্র basically যেগুলো থাকে এগুলো আমরা preservative দিয়ে ওরকম ভাবে আরকি। আহ করা থাকে মানে fresh একদম আপনি যদি shopping করতে চান সেটা তো আপনি online store এ পাবেন না আপনি ধরুন ওগুলো preservative দিয়ে ওরকমভাবেই তৈরি করা থাকে যে ওটা হয়তো। মানে পাঁচ থেকে ছয় দিনের আগে কিছু হবেনা but আমরা মানে জিনিসটা store ও করে রাখি fridge এ ঠিক আছে তো ওটা অনেকদিনই মানে ওটার পিছনে expiry date ও লেখা থাকে যে আপনি যতদিন না expire করছে। আপনি ওটাকে ref~ refridgarate করে রাখতে পারেন তো আমাদের ওরকমই জিনিসপত্র রাখা হয় sir ওরকম type এর কোনো problem নিয়ে sir আপনাকে চিন্তা করতে হবেনা। না না sir harmful একেবারেই কিছুই use হয়না ঠিক আছে কিন্তু মানে যেইটুকু required sir সেইটুকু use হয় কিন্তু ওটা মানে human body র জন্যে যে harmful সেইটা আমি মনে করিনা। আজ আমি ছোটবেলার কথা আমার, সেটাই আমি বলব। ছোটবেলায় আমি গ্রামে বড় হয়েছি। আমি গ্রামের মেয়ে। গ্রামেই আমার বেড়ে ওঠা। তো আর আমার বাবা ছিলেন বিদ্যালয়ের শিক্ষক। তো আমার বাড়িতে বাবা, মা আর ঠাকুমা ছোট যেহেতু মায়ের অনেক কাজ আর আমাদের গ্রামে যেহেতু এর এক বাড়ির সাথে আরেক বাড়ির খুব ভালো সম্পর্ক ছিল, যেটা শহরে দেখা যায় না, তো খুবই ছোটবেলায় পাশের বাড়িতে আমি খেলতাম, ওখানে থাকতাম। ওখানে যেতাম। তো সেইরকম ই বাড়ির থেকেও এরকম ই মা মানে খবর পায় নি, ওরকম মা কে, তখন ছোট- আড়াই বছর মত বয়েস তখন মা দেখেনি আমি বাড়ি থেকে বেরিয়ে চলে যাচ্ছি। বাড়ি থেকে বেরিয়ে এসে পাশের বাড়িতে যাচ্ছি, আর গ্রামের দিকে তো চাষ-বাস, গরু-বাছুর সবকিছু নিয়েই গ্রাম তো সেরকমই আহ রাস্তা পার হয়ে পাশের বাড়িতে আসছি, আর ওইরকম একটা গরুর গাড়ি যাচ্ছে। তো সেরকম উঁচু জায়গা থেকে আহ নামতে গিয়ে ওইরকম গরুর গাড়ির তলায় আমি পড়ে যাই। আর গাড়ি চালাচ্ছিল আমাদের পাড়ারই এক জ্যেঠু। তো জ্যেঠু দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ি থামিয়ে আমাকে উহ তখন তখন চেঁচিয়ে আবার লোক জড়ো করে যে এরকম একটা বাচ্চা পরে গেছে। আহ সবাই এসো। তো সবাই সেখানে জড়ো হয়- কে পড়ে গেছে? কে পড়ে গেছে? দিয়ে মা, তারপরে মা কে ডাকা হয়। মা দেখছে যে আমি ওইরকম পড়ে গেছি। বাবা তো বিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তো বাবা উম সেখানে বাবাকে খবর দেওয়া হয়। বাবা সঙ্গে সঙ্গে সেখান থেকে আসে, এসে আমাকে কাছাকাছি আমাদের যে হাসপাতাল আছে, সেখানে আমাকে উহ নিয়ে যাওয়া হয়। তখন ওখানকার যে চিকিৎসক ছিলেন, তিনি দেখে বলেন যে 'না, আহ কোথাও লাগেনি। উহ কোথাও এমনি একটুখানি আঘাত লেগেছে।' যাই হোক, আমার কোন ভেঙ্গে বা ফেটে যাওয়া সেগুলো কিছু হয়নি। ঠাকুর আমাকে রক্ষা করেছিলেন। তো সেই অবস্থায় তারপর আমাকে বাড়ি নিয়ে আসা হয়। তো আমাদের যে গ্রামের পরিবেশ, সেটা মানে খুব সুন্দর ছিল। একদম ছোট্ট একটা গ্রাম ছিল। সেখানে গ্রামে অল্প, আমাদের বেশি লোকসংখ্যা বেশি নয়। কিন্তু তাদের মধ্যে একে অপরের সাথে সম্পর্ক ছিল ভীষণ ভালো। মানে আমরা ছবিতে আঁকা যে গ্রাম দেখি না, সেইরকম একটা গ্রাম ছিল আমাদের। তো আমরা ওইভাবেই বড় হয়েছি। গ্রামের বিভিন্ন বাচ্চা তারা একসাথে আমাদের বন্ধু-বান্ধব নিয়ে, আমাদের খেলা- প্রত্যেকদিন বিকাল হলেই আমাদের খেলা। আমরা যে যার পড়াশোনা করতাম। বিদ্যালয় থেকে এসে আমাদের সবাই বিকাল বেলায় ওইরকম আমরা খেলাধুলো করতাম। তারপর যে যার আবার রাত্রিবেলায় পড়তে বসতাম। তো এইভাবেই বেড়ে ওঠা। তারপর আস্তে আস্তে দূরে দূরে সবকিছু উম বিদ্যালয়গুলো, সেহেতু ওইভাবেই আমাদেরকে উম পায়ে হেঁটে আর নয়তো গাড়িতে আমাদের ওইভাবে যাতায়াতে করতে হয়। খুব কষ্ট করে আমাদের পড়াশোনা করা খুব কষ্ট করে

সেই আনন্দটা আমাদের এখনকার বাচ্চারা তো শহরে থেকে পায় ই না। এখনের সবাই এর হাতে এর বিভিন্ন রকমের এখন phone । আহ অন্য কোন কিছু তারা করতেই চায় না। কিন্তু আমাদের সময় অন্যরকম ছিল। তার সাথে পড়াশোনা, ্তার সাথে গান শেখা- গান শিখতাম। আবৃত্তি শিখতাম। উহ গানে বিভিন্নরকম বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় যাওয়া, আবৃত্তি প্রতিযোগিতায় যাওয়া। সেখান থেকে বিভিন্নরকমের পুরস্কার অর্জন করে নিয়ে আসা অন্যরকম দিন ছিল। আমি খুব ভালো গান করতাম। খুব ভালো আবৃত্তি করতাম। সবাই এর কাছে খুব প্রশংসা পেতাম। সবাই খুব মানে বিভিন্ন সবাই এর কাছে নামও করেছিলাম যে ও খুব ভালো গান করে। ও খুব ভালো আবৃত্তি করে। তো উম school এতেও তাই। school এর বিভিন্ন দিদিরা, যারা ছিলেন, তারা ভীষণভাবে উম ভালবাসত। তারা গান করতাম, তারা খুব বিভিন্নভাবে আমাকে উম মানে উৎসাহ দিত। আহ সুন্দরভাবে আরও যাতে সুন্দর করা যায় উম যা যা প্রতিযোগিতাগুলো হত, school এর প্রতিযোগিতায় অংশগ্রহন করতাম। school এ বিভিন্নরকমের বিদ্যালয়ে অনুষ্ঠান হত, সেসব অনুষ্ঠানে আহ অংশগ্রহন করতাম। রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী আরও নানারকমের অনুষ্ঠান তো সেখানে আমাকে উহ খুব বিভিন্নভাবে উৎসাহিত করা হত। তারপর আমাদের school এ যখন প্রার্থনা হত, বিদ্যালয়ে প্রার্থনা হলে উহ আমাদের কয়েকজন ছিলাম, চারজন মত, যারা ভালো গান করত, তাদেরকে প্রথম প্রার্থনাটা করতে হত। তাদের শুনে শুনে অন্য ছাত্রছাত্রীরা, তারা করত। এভাবে বিদ্যালয়ে সবাই, সমস্ত দিদিরা খুব প্রশংসা করেছেন, খুব ভালও বাসতেন।

আবৃত্তি করতে, উম তার সাথে বিভিন্নরকমের আলেখ্যগুলো ছিল সেগুলো পাঠ করতে হত। একসময় আমাদের বড়দিদি তো বলেই ফেললেন যে আমি সবেতে অংশগ্রহণ করতাম তো বলেই ফেললেন যে এতকিছুতে অংশগ্রহন করলে পড়াশোনায় খারাপ হয়ে যাবে। তাইজন্য আমাকে উম বলল তুমি একটু এদিকে একটু কম মন দাও। অতো একসাথে করা যাবেনা। তো এভাবে উনি বলেছিলেন। সবেতে অংশগ্রহন করতাম বলে। আমার খুব ভাললাগত। একদিকে গানও যেমন করতাম, আবৃত্তি করতেও ভাললাগত। আর অনুষ্ঠানের মাঝে মাঝে আলেখ্যগুলো পাঠও করতে ভীষণভাবে ভাললাগত তো এইভাবেই এর বেড়ে ওঠা। এভাবেই বড় হওয়া। উম তারপরে পড়াশোনার পর একটা জীবনের পর আবার বিয়ে বিয়ের পর আবার উহ আবার বেশ ভালই কাটছিল। তারপরে আহ মেয়ে হল। মেয়েকে নিয়ে কত ভাবনা-চিন্তা, স্বপ্ন- যে মেয়েকে এভাবে বড় করবো। মেয়েকে এই এই শেখাবো। উহ এগুলো মেয়েকে পড়াবো। আমি যা যা করিনি, সেগুলো মেয়েকে দেখব মেয়ে যদি করতে চায়। তো মেয়েকেও আস্তে আস্তে ছোট থেকে বড় করলাম। বড় করছি। করলাম নয়। এখনো চলছে। তো উম মেয়েকে ওরকম আঁকায় ভর্তি করলাম। মেয়ে আমার কাছে আবৃত্তি করে। এখন আমি আবৃত্তি শেখাই। আমার একটা আহ ছোট আবৃত্তি সংস্থা আছে। সেখানে বিভিন্নজন আবৃত্তি শেখে। ছোট থেকে বড়। সকলেই শেখে। বিভিন্ন বয়েসের মানুষেরা এখানে আছেন। তারা আমার সাথে আবৃত্তি চর্চা করেন। আমারও ভীষণ ভালোলাগে তাদের সাথে থাকতে। তারা অসম্ভব রকমের আমাকে ভালবাসা দেন। যে সমস্ত বাচ্চারা শেখে তাদের মায়েরাও, বড়রাও- সকলে মিলে একদম আমাদের মানে

তো মেয়েও আমাদের সকলের সাথে ওরকম ভাবে উহ আবৃত্তি করে। আমরা বিভিন্নরকমের অনুষ্ঠান করি। আমাদের এখানে যা যা অনুষ্ঠান হয় সেগুলো করি। মেয়েও তখন ওখানে অংশগ্রহন করে। তো আহ এইভাবেই চলছে। আহ মেয়ে তার সাথে উম পড়াশোনা, আঁকা আবৃত্তি সবই করে। যে যে জিনিসগুলো করতে চায়, আমি কিছু জোড় করিনা। ওর যেটা ইচ্ছা, ও করতে চায়, আমি সেইভাবেই ওকে করাই। আর উহ আমার এখানে যে আবৃত্তির উহ সংস্থা আছে, এখানে এর বিভিন্ন ভাবে class হয়। আহ বাড়িতেও class হয়। আর এখন phone এর মাধ্যমে যে class সেটাও হয়। তো এখানে অনেকজন আছেন, বাইরের আছেন, আহ আমাদের উম এখানের আছেন আমাদের এর পশ্চিমবঙ্গের বাইরেও অনেকে শেখে। উম তো তারা হম ওইভাবেই ছোট বড় অনেকেই যুক্ত আছেন। তো তার থেকে আমার একটা, উহ এই আবৃত্তি থেকে একটা অন্যরকমের পরিচিতি পাওয়া। ভীষণ একটা ভাললাগা। অনেকে আমাকে এর মাধ্যমে চিনছে, জানছে। যারা আগে জানত তো জানতোই। তো এখন যারা নতুন করে চিনছে, আহ তারা ভালো লাগাটা তাদের আমার সাথে উম ইয়ে করে। তো বলে আমাকে তো ভীষণ একটা ভালো লাগে তাদের কাছ থেকেও কোন রকমের প্রশংসা পেতে বা শুনতে। বা আমার সাথে যারা আছে, তাদের বাচ্চাদের অনেক উন্নতি হয়েছে আবৃত্তির মধ্য দিয়ে আবার এমন কিছু বাচ্চা আছে, যারা তো উম কথাই বলতে পারত না। সেরকম বাচ্চাও আছে। তারাও আমার সাথে এখানে আহ আবৃত্তি শেখে তারা। তাদেরকে আমি যারা কথা বলতে পারত না, কিছুই কথা বলত না, তাদেরকে আমি আবৃত্তির মধ্য দিয়ে কথা বলিয়েছি। তারা উহ আগে কিছুই বলত না। কোন বাক্য একটা পুরোপুরি করে বলা আজ আমরা কিছু জানবো বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে অনেকেই জানেনা আমাদের এই বাংলা সংস্কৃতির কথা তাই আজকে নিয়ে এই আলোচনা বাংলার সংস্কৃতির কথা আসতেই আজও আসছে আমাদের সবচেয়ে বড় পুজো দুর্গ পুজোর কথা। এই পুজো বাঙ্গালীদের প্রাণ। বছরে এই দিনটার জন্যই মানুষ সারাটা বছর অপেক্ষা করে থাকে। সেদিন সারা বাংলা সেজে ওঠে আলোর রাশিতে আর ফুলের গন্ধে। আমাদের মা দুর্গার আগমনের খুশিতে মা তার চার ছেলে মেয়েকে নিয়ে মর্তে আসে তার বাপের বাড়ির কাছে। আর সেই খুশিতে তাদের ভক্তরাও সেজে ওঠে। এই পুজোই হলো সব ধরনের মিলন ক্ষেত্র । এদিনে ধর্মের কোন ভেদাভেদ থাকে না। এবার আসছি আমাদের বাংলা ভাষার কথা নিয়ে। বাংলা ভাষায় জন্ম রহস্য নি~ নিহিত আছে মার্জিয়া তো ধ্বংসের মধ্যে।

এই অংশের একটি শাখা থেকে জন্ম নেয় ভোজপুরি মুইতালি ও মোহগি। আর একটি শাখা থেকে জন্ম নেয় বাংলা, অসম্য ও ওড়িষ্যা বাংলা ও অসমনাথ প্রথম দিকে অভিন্ন থাকলেও পরে দুটি সতন্ত্র ভাষা হয়ে ওঠে। বাংলা ভাষার একটি ভ্রান্ত ধারণা বশবর্তী হয়ে কেউ কেউ বলে থাকেন সংস্কৃত হলো বাংলা ভাষার জননী। কিন্তু সংস্কৃতকে কোনো মতেই বাংলা ভাষার জননী বলা যেতে পারে না। সংস্কৃত ভাষা প্রাচীন ভারতীয় আর্য ভাষায় সংস্কারকৃত একটি রূপ। মূলত লেখার ভাষা হিসাবে সংস্কৃতর প্রচলন আছে। ব্যাকরণ এর নিয়মে আধুত বলে এই ভাষা থেকে অন্য ভাষার জন্ম হওয়াও প্রায় অসম্ভব। কেননা কোন একটি ভাষায় পরিবর্তনের সুযোগ না থাকলে তার থেকে অন্য ভাষার জন্ম হয় না। প্রাচীন ভারতীয় আর্য ভাষার যে রূপটি মানুষের মুখে মুখে ব্যবহৃত হয়েছে সেই রূপটি পরিবর্তন হতে হতে বিভিন্ন আধুনিক ভারতীয় ভাষায় পরিণত হয়েছে। এইভাবে পরিবর্তনের সূত্রে একসময় উদ্ভব হয়েছে মারধী প্রাকৃতিক। মাগধী প্রাকৃতি থেকে হয়েছে মাগধী অপবংশ। আর নয়শো খ্রিস্টাব্দের কাছাকাছি সময় মাগধী অপভ্রংশ থেকে জন্ম নিয়েছে বাংলা ভাষা। সুতরাং বাংলা ভাষার জননী রূপে যদি কোন ভাষাকে চিহ্নিত করা হয় তবে সেই ভাষা মারথি অপরাংশ। বাংলা ভাষার একটি আছে। পর্যবত থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত বাংলা ভাষার ইতিহাসকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগ সাধারণত এই যুগের স্থিতিকাল ধরা হয় নয়শ খ্রিষ্টাব্দ হতে তেরশো পঞ্চাশ খ্রিস্টাব্দ। এর মধ্যে বারশো থেকে তেরশো পঞ্চাশ খ্রিষ্টাব্দ এই কাল পর্বটি অন্ধকার যুগ অনরবল পর্ব ক্রান্তিকাল প্রভৃতি নামে প্রভা~ প্রভৃত করা হয়ে থাকে। কেননা এই পর্বের ভাবসাপ কোন প্রামাণ্য নিদর্শন আজ পর্যন্ত পাওয়া যায়নি নয়শো থেকে বারশো খ্রিষ্টাব্দ এই সময়সীমার মধ্যে প্রাচীন বাংলায় প্রধান নিদর্শন পাওয়া যায়। এবার আসি মধ্যযুগে তেরশো একান্নো খ্রিস্টাব্দ থেকে আঠারশো খ্রিষ্টাব্দ পর্যন্ত মধ্যযুগের ভিত্তিতি। কেউ কেউ মনে করেন মধ্যযুগের শেষ সীমা হওয়া উচিত সতেরোশো সাত খ্রিস্টাব্দ। কবি ভারতচন্দ্রের মৃত্যুর বছর থেকেই তারা মধ্যযুগের অবসান হিসেবে দেখতে চান তবে সাধারণত আঠারশো খ্রিষ্টাব্দ থেকে~ এখনো পর্যন্ত মধ্যযুগের শেষ সীমারেখা গৃহীত হয়ে আছে। মধ্যযুগের আবার দুটি ভাগ। একটি কে বলা হয় আদি মধ্যযুগ অন্যটিকে বলা হয় অন্ত মধ্যযুগ। আদি মধ্যযুগের ব্যাপ্তি তেরশো একান্ন খ্রিস্টাব্দ থেকে পনেরোশো খ্রিস্টাব্দ পর্যন্ত- আর অন্ত মধ্যযুগের ব্যাপ্তি পনেরশো আট খ্রিস্টাব্দ থেকে আঠারশো খ্রিস্টাব্দ পর্যন্ত। এবার আসি আমাদের আধুনিক যুগের কথা আঠারসো এক খ্রিস্টাব্দ থেকে বাংলা ভাষার আধুনিক যুগের সূচনা। ফোর্টউইল্লিয়াম college এ প্রতিষ্ঠিত এবং ইংরেজ missionary দের আগমন বাংলা ভাষার আধুনিক যুগে সূচনার ক্ষেত্রে বিশেষ ভাবে উল্লেখ আছে। ছাপা খানার স্থাপন, সাময়িক পত্র প্রকাশ প্রভৃতির মধ্য দিয়ে বাংলা সাহিত্যের অনেক উন্নতি হয়েছে। তেমনি বাংলা ভাষা তেউ এর আরও নতুন স্রোত দেখা গেছে। এবার আসছি বাংলার গান তাদের সিনেমা তাদের কাব্য আর আমাদের ছোটগল্পে। বাংলার গান বলতে আমরা বাউল গানকে সব থেকে বেশি বিখ্যাত হিসেবে জানি সবথেকে বেশি চিনি। এই গানের মধ্য দিয়ে আমরা বাংলা তাদের মানুষজনের জীবন কাহিনী বাংলা মাটির গন্ধ পাই। এই বাউল গানেরই কিছু কিছু ভাগ আছে যেমন হচ্ছে গম্ভীরা, ভাওয়াইয়া, কীর্তন। কীর্তন খুবই প্রচলিত কারণ যে কোনো পুজো পার্বনেতে আমরা কীর্তন গেয়ে থাকি। আর তো আছে আমাদের রবীন্দ্র সংগীত। কবিগুরু রবীন্দ্রনাথের সৃষ্টি রবীন্দ্র সংগীত আজও আমাদের মন ছুঁয়ে যায় নাচের মধ্যে দিয়ে আছে আমাদের ছৌ নাচ। যা কিনা পুরুলিয়া সব থেকে বিখ্যাত dance form এবার আসছি বাংলার কাব্যে। বিখ্যাত গাইকে যেমন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাজী নজরুল ইসলাম এছাড়াও ওনারা আমাদের বাংলা লিখে রেখে কে অনেক কিছু দিয়েছে। তাদের কিছু বই ছোটদের আজও প্রিয় হয়ে আছে। যেমন- ঠাকুরমার ঝুলি, গোপাল ভাঁড়, পঞ্চতন্ত্র এরপর আসছি আমাদের বাংলা ছোট গল্পের কথায়। বাংলা ভাষাকে অবলম্বন করে হাজার বছর ধরে প্রবাহিত হয়েছে সাহিত্যের নানা ধারা উনোবিংশ শতাব্দীর দ্বিতীয় আর্ধে সেই রকমই একটি নতুন ধারার জন্ম হলো যার নাম কিনা ছোট গল্প বাংলা। ভাষায় গল্প ছিল কাব্য ছিল নাটক ছিল এমনকি উপন্যাস লেখা শুরু হয়েছিল। কিন্তু ছোট গল্প ছিল না। সেই ছোট গল্প যখন এলো তখন মর্যাদার আসনকে অধিকার করে নিতেও তার বেশি সময় লাগলো না। সাধারণত মনে হতে পারে ছোট আকারের গল্পই যদি ছোট গল্প কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। কোন গল্প আয়তনে ছোট হলে তা ছোট গল্প হবে এমন কোন শর্ত নেই। ছোট গল্প হল আধুনিক সম্পর্কে বিশিষ্ট শিল্প। কেবল আয়তনের স্বল্পতা নয়। সংজ্ঞা প্রসঙ্গে একটিমাত্র ভাবে নিচের রূপায়ণ ঘটনার একমুখী কাব্যায়জন ধর্ম দিদার হলো ছোটগল্পের বৈশিষ্ট। ছোটগল্পের মধ্যে এই প্রসঙ্গ আসলেই নারায়ণ গঙ্গোপাধ্যায় বলেছেন ছোট গল্প হচ্ছে প্রকৃতি জাত একটি সংক্ষিপ্ত গদ্য কাহিনী। যার এখনো বক্তব্য কোনো ঘটনার বা কোন পরিবেশ বা কোন মানসিকতা অবলম্বন করে ঐক্য সংকোচন এর মধ্য দিয়ে সমগ্রত লাভ করা। ছোটগল্পর সূচনা হয় শতাব্দী দ্বিতীয়ার্ধে আটারশো আটাত্তর খ্রিস্টাব্দে পূর্ণ চন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গ বর্ষন পত্রিকায় মধুমতি নামে একটি গল্প লেখেন। এই গল্পটি বাংলা ভাষায় প্রথম ছোটগল্প বলে মনে হয়ে থাকে।

সারা জীবন ধরে বহু ছোট গল্প লিখেছেন রবীন্দ্রনাথ। পদ্মা নদীর তীরে বসবাসকারী উপজাতি পত্রিকার অনুরোধে তিনি বেশ কয়েকটি ছোট গল্প লিখেন। যেমন- দেনা পাওনা, পোস্টমার্কেট ছোট গল্প এই পূর্বে লেখা। তাছাড়া নানান পটভূমিতে নানান অঙ্গিকভাবে রবীন্দ্রনাথের ছোটগল্পে তিনি অঙ্কিতরূপে বহু সূত্রে

রবীন্দ্রনাথের এসব ছোট গল্প বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠ ছোট গল্পর পর্যায়ে পরে। রবীন্দ্রনাথের হাতে গড়ে ওঠা এই শিল্পরুপি রবীন্দ্র পর্বটি, কথা সাহিত্যিকদের আকর্ষিত করেছে। প্রেমেন্দ্র মিত্র বুদ্ধি দেব বসু অসীম সুকুমার সেনগুপ্ত শৈল দনন্দ মুখোপাধ্যায় বাংলা ছোট গল্প নিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন। এছাড়াও বাংলা ছোটগল্পের ধারায় যে সমস্ত কথাশিল্পের আবির্ভাব ঘটেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হলেন- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারা শঙ্কর বন্দোপাধ্যায় বিভূতিভূষন বন্দোপাধ্যায় মানিক বন্দোপাধ্যায় বনফুল সবৃদ্ধনাথ ভাদুরী সুবোধ ঘোষ পশুনা~ পোষ নারায়ণ নারায়ণ গঙ্গপাধ্যায় বিমলকার আরও অনেকে জীবনের বহু বিচিত্র দিক উদ্ভাসিত হয়ে উঠেছে তাদের রচনায়। তারাশঙ্খ বন্দোপাধ্যায় এর বেদুনী, নারী ও মাগী মানিক বন্দ্যোপাধ্যায়ের চরিত্রিক, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তো, সমরেশ বসুর আদাব, কবি কাজে বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। সাম্প্রতিককালে বাংলা ছোটগল্পের হাইয়াতি সহ গৌরবে বহান। একজন বিশিষ্ট ছোটগল্পের রচয়িতা হিসেবে যাদের নাম আমরা মনে করি তারা হলেন মহেশ্বিতা দেবী সুনীল গাঙ্গোপাধ্যায় শীর্ষেন্দু মুখোপাধ্যায় সৈয়দ মোস্তফা সিরা~ সিরাজ সুচিত্রা বন্দ্যোপাধ্যায় স্বপ্ননয় চক্রবর্তী বিনা বসু সমরেশ মজুমদার এনারা আমাদের অনেক কিছু অনেক ছোট গল্প দিয়ে চলে গেছেন। রবীন্দ্রনাথের সময় থেকে বাংলা ছোট গল্প যথেষ্ট পরিণত লাভ করে এরপর আসি আরো কিছু কিছু গল্পের কথায়। গল্প থেকেও বেশি বলতে গেলে কবিতার কথা। সুকুমার রায়ের লেখা আবোল তাবোল আজও ছোটদের প্রিয়। রবীন্দ্রনাথ noble পুরস্কার পান তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য। এবার আসি theater আর সিনেমার কথায় সত্যজিৎ রায়ের cinema আমাদের বাংলার cinema কে এক আলাদা পথ দেখায় আলাদা পথে নিয়ে যায়।

আর ছোটদের মনে এই গল্প আজও বেঁধে রাখে। বড়দেরও বৈ কি বড়রা যতোবারই দেখতে পান এই গল্পগুলি ততবারই তারা খুব খুশি হয়ে যায়। এছাড়া আছে অপর্ণা সেন, নন্দিতা নয় cinema

তারা বাঙালির যদি খাবার না খায় তাহলে বলতে গেলে তাদের বাংলায় আসা বৃথা হয়ে যাবে। বাঙালিরা খাওয়াতেও ভালবাসে খেতেও পছন্দ করে। ভদ্রলোকই আমাদের ভোজন রসিক বাঙালি। লোকে বলে আমাদের ভোজন রসিক বাঙালি এবার কেন বলে সেটার বিষয়ও বলছি।

কিছু পদের নাম এবার বলে রাখি যদি জিভে জল আসে। আছে আমাদের বাঙ্গালীদের বাসন্তী পোলাও, আলুর দম, সোনামুগের ডাল, ইলিশ মাছের ঝোল ইলিশ ভাপা, সরষে ইলিশ, শুকো, আলু পটলের পোস্ত, বিউলির ডাল, পোস্তর বড়া, আম পড়ার সরবত, লুচি ছোলার ডাল বেগুন ভাজা লাউ চিংড়ি লাউ ঘন্ট মোচার ঘণ্ট মুড়ি ঘন্ট কষা মাংস আরও কত কী! তবে বাঙ্গালীদের যদি সত্যি পাত পেরে খেতে হয় তাহলে বলতে গেলে কলা পাতার পাত্রে যদি এই খাবারগুলি দেওয়া হয় তাহলে তার স্বাদ কিন্তু আলাদা রকমেরই হয়ে যায়, তার জন্য বাংলার বিখ্যাত বিখ্যাত restaurant এ

রসগোল্লা তো পৃথিবী বিখ্যাত এমন দেশী যারা আমাদের রসগোল্লা taste করেনি। সবাই বলেছে রসগোল্লাও আলাদাই ব্যাপার। কিন্তু বাংলাতে শুধু রসগোল্লায় আরো অনেক মিষ্টি আছে যা অনেকেই জানেন না। আজকে তাদের সমন্ধে কিছু কিছু একটা বলবো। বাঙালির সবথেকে শেষ পাতে খাবার খাওয়ার শেষ পাতে আর সে হচ্ছে মিষ্টি দই। মিষ্টি দই ছাড়া কোন মনে হয় না খাবার খাওয়াটা সম্পূর্ণ হয়েছে। আছে আরো মিষ্টি যেমন- রসমালাই, রাবরি, পান্তুয়া, কালোজাম, চমচম, কালাকাত, পাটিসাপটা, পিঠে পুলি জল ভরা তালশাঁস সরভাজা যা কিনাকৃষ্ণনগরে খুবই বিখ্যাত, দরবেশ আছে ক্ষীর কদম লেংচা। অনেক কিছু আমাদের বাঙালির আবার পিঠে পুলি পার্বণ হয়, এই পিঠে পুলি পার্বণেতে পাটি সাপটার আর পিঠে গুলি খুবই বিখ্যাত, পিঠে পুলির মধ্যেও অনেক ভাগ আছে।